একটা আছে আর একটা পুল আছে গাছ আছে জঙ্গল আর নিচে জল আছে ।

আকাশ দেখা যাচ্ছে তিনটে লোক আছে-এ ঘাস আছে আর পাহাড় নেহি।